একটা ঝুড়িতে অনেকগুলো আম পেড়ে রাখা আছে।

ছবিতে অনেকগুলো মানুষ রয়েছে।

জলের বোতলে লেভেল -এ ব্র্যান্ড -এর নাম লিখা রয়েছে।

এই ছবিটি রাস্তার একটি ব্যস্ত পরিবেশের পরিচয় দিচ্ছে।

একটা মানুষ লাল রঙের জামা পরে দাঁড়িয়ে রয়েছে।

যেখানে চারটে ফ্যান দেখা যাচ্ছে একটা এসিও রয়েছে।

এই ছবিটি একটি শিক্ষামূলক স্থানের ছবি।

এখানে একটা জানালা আর একটা দরজা দেখা যাচ্ছে।